এটা একটা ঘর ঘরে কিছু লোক দাঁড়িয়ে আছে একজন বসে আছে বসে কথা বলছে ইনাদের মুখপানে তাকিয়ে।

সাহিলে সাইডে দোকান আছে বাইক আছে রাস্তায় অটো দাড়িয়ে আছে।

এটা একটা বিল্ডিং তৈরি হচ্ছে বিল্ডিংয় -এ কাজ হচ্ছে দুজন লেবার কাজ করছে একজন পানি দিচ্ছে একজন মনে হচ্ছে ম--

এটা একটা বই লেখা মেশিন। এখানে বই লেখা হয়।

এটা একটা নদীর বাঁধ এখান থেকে পানি ছাড়া হয় এখান থেকে পানি বেশি হলে ছেড়ে দেওয়া এটা নদীর একটা ঘাট এখান থেকে--